এটা দাদা পেট্রোল পাম্প -এর ছবি বলে মনে হচ্ছে-এ । পেট্রোল পাম্প -টা কিসের আমি এতো ছোট লেখা পড়তে পারছিনা ভারত পেট্রোলিয়াম মনে হচ্ছে। একটা হলুদ রঙের বিল্ডিং -এর ওপর করা হয়েছে-এ ।

এটা-আ একটা বাগানের মাঝখানে বসানো আছে।

যে ছবিটা তুলেছে সে বোধহয় একটা গাছের সামনে থেকে তুলেছে। তাই একটা পাতা খুব বড় করে দেখা যাচ্ছে।

সামনে-এ অনেকগুলো ল্যাম্প পোস্ট রয়েছে অনেকগুলো না একটাই ল্যাম্প পোস্ট রয়েছে তার থেকে অনেকগুলো তার বেরিয়েছে।

এটা একটা বড় মাঠ। দেখে মনে হচ্ছে এখানে ফুটবল ক্রিকেট সবই খেলা হয় এপাশে একটা বেড়া লাগানো রয়েছে বেড়ার বাইরে একটা লোক রং বেরং -এর ছাতা লাগিয়ে কিছু দেখছে বলে মনে হয়।

এটা একটা সুন্দর রাস্তা যেটা অনেক গাছপালার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দেখে মেন রাস্তা বলেই মনে হচ্ছে।